এটা একটা ছাদ বাড়ির বাড়ির ছাদে মিস্তিরিরা কাজ করছে অনেক মিস্তিরি রয়েছে তারা তো কাজ করছে ।

এবং এখানে খেলাধূলা হচ্ছে কিছু অনেক লোক দাঁড়িয়ে রয়েছে |এখানে পাশে অনেক গাছপালা রয়েছে ।

মেয়েদের জন্য অনেক কিছু আছে এবং চারদিক খুবই সুন্দর করে সাজানো আছে | দূরে একটা আয়নাও আছে আর প্রোডাক্ট গুলো ক্রিম গুলো একটা টেবিল -এর উপর রাখা।

এটা একটা ছট পুজো হচ্ছে এখানে রীতি হিন্দুস্থানী নর্থবেঙ্গলী -দের শ্রেষ্ঠ পুজো ছট পূজো | এখানে অনেক লোক এসেছে পুজো করতে বা সাইড -এ অনেক লোক।

এটা একটা অনেক বড়ো নদী এখানে নদীতে দু খানা লোক দাঁড়িয়ে আছে | এবং এখানে একজন নৌকা নিয়ে মাঝি দাঁড়িয়ে আছে | এবং দু খানা লোক ছবি তুলছে ।

এখানে অনেকে মাছ কিনতে এসছে এবং অনেকে মাছ কিনছে।

এটা একটা অনেক বড়ো বিল্ডিং অনেক বড়ো বিল্ডিং -টাও খুবই বাড়িটা খুবই সুন্দর করে সাজানো রয়েছে এখানে সাইডে রাস্তা রয়েছে খালি রাস্তা নিচে দোকান গুলো সব বন্দ।

উপরে অনেক দোকান রয়েছে একটা বাড়ির মধ্যে অনেক গুলো দোকান রয়েছে এদিকে কালার করা রয়েছে বাড়িটা আবার নানান রকমের--

অনেক বড়ো একটা বোট রয়েছে দেখতে খুবই সুন্দর লাগছে চারিদিকে বনজঙ্গল।

মন্দিরটা অরেঞ্জ কালার করেছে আবার আর চারদিকে --

সামনে স্টেজ করা হচ্ছে স্টেজ নাচবে এবং তার নানান রকমের নানান কালার -এর ড্রেস পরা।

এবং অসাধারণ ভিউ লাগছে পাতানো অনকে লোকের গ্যাঞ্জাম অনেক লোকেরা এসেছে | এবং চারিদিকে রাত্রিবেলা খুব সুন্দর ভাবে লাইটিং দিয়েছে।

এটা একটা পর্দার দোকান বা জামাকাপড়ের একটা দোকান | এখানে অনেক রকমের পর্দা রয়েছে কালারিং পর্দা ।

এবং যান্ত্রিক ভাবে গাছ পালা বন জঙ্গল পুরো ভর্তি চারদিকটা একদম এবং হচ্ছে তোমার ঐখানে গেট -টার নাম আছে পশ্চিমবঙ্গ সরকার যে নাম ।

পাঁচিল রয়েছে ভাঙা পাঁচিল পুরো এবং তার সাইড -এ অনেককিছু ছবি টবি লাগানো হয়েছে এবং আ জলের--

এটি খুবই একটা পুরোনো দিনের বাড়ি বাড়িটা দেখতে অনেকটা বড়ো রাজবাড়ি টাইপ -এর | বাড়িটা অনেক বছর পুরোনো এবং এখানে সামনে বাড়িটার সামনে ।